libreoffice base এর এই কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorialwe আমরা শিখবো কিভাবে
এসকিউএল view ব্যবহার করে প্রশ্ন লেখা যায়
order by বাক্যাংশ ব্যবহার
join ব্যবহার
aggregate ফাংশন ব্যবহার
group byবাক্যাংশ ব্যবহার
এবং sqlএর বিভন্ন ফাংশান ব্যবহার
এসকিউএল কোয়েরি বা প্রশ্ন লেখার বিষয়ে আরও বিশদে জানা যাক
for জন্য আমাদের পরিচিত library ডাটাবেস খুলুন
এখন বাম panel queries তালিকায় click করুন
এবং তারপর click করুন create query in sql view
প্রথমে দেখা যাক আপনি কিভাবে একটি প্রশ্নের ফলাফল সাজাতে পারেন
একটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক:
কেমব্রিজ বা oxford দ্বারা প্রকাশিত সব বইয়ের শিরোনাম ও লেখকের তথ্য জানতে হবে
এবং প্রকাশক অনুযাই তাদের উর্ধক্রমানুসারে সাজানো তারপর বইয়ের শিরোনাম অনুসারে ঊর্ধক্রমে সাজাতে হবে
এখানে প্রশ্নটি লেখা যাক :
select publisher title author
from books
where publisher in cambridge oxford
order by publisher asc title asc
আমরা শিরনামের কলামটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে order by বাক্যাংশ ব্যবহার করেছি
এছাড়াও comma অক্ষরটি লক্ষ্য করুন যা সাজানোর জন্য আরও কলাম যোগ করতে সাহায্য করে
এবং উর্ধক্রম বা নিম্নক্রম উল্লেখ করতে আপনাকে শুধু প্রতিটি কলামের নামের পাশে a s c বা d e s c লিখতে হবে
এখন file menu bar নিচে run query আইকনের উপর click করা যাক
এখানে বইএর তালিকা দেখা যাচ্ছে যা প্রথমে প্রকাশক দ্বারা এবং তারপর বইয়ের শিরোনাম অনুসারে সাজানো রয়েছে
পরবর্তী প্রশ্নে যাওয়া যাক
এখন এমন বইগুলির শিরোনামের একটি তালিকা প্রস্তুত করা যাক যেগুলি সদস্যরা ফেরত দেননি তালিকায় বই দেবার তারিখটিও থাকবে
যেহেতু শিরোনাম books table আছে এবং বই দেবার তারিখ booksissued table আছে তাই
আমাদের এই দুটিকে কোনভাবে একত্রিত করতে হবে
আমরা এই দুই টেবিলএর যোগদানের জন্য join কীওয়ার্ড ব্যবহার করবো
এবং আমরা এই দুই টেবিল সংযুক্ত করতে সাধারণ column bookid ব্যবহার করবো
তাহলে প্রশ্নটি হবে :
select b title i issuedate i memberid
on b bookid = i bookid
from বাক্যাংশের b এবং i fromদুটি লক্ষ্য from
এগুলিকে alias be ছদ্মনাম বলা হয় এটি হয় বর্ণনামূলক নতুবা শুধু একটি অক্ষর হতে পারে এগুলিকে পড়ার সুবিধার জন্য ব্যবহার করা হয়
লক্ষ্য করুন উভয় টেবিলএর bookid column রয়েছে
তাই আমরা কোনপ্রকার সংশয় এড়াতে কলামের names বোঝাতে so বিশেষিত করতে alias ছদ্মনাম ব্যবহার করবো
ঠিক আছে লক্ষ্য from আমরা from বাক্যাংশএর join শব্দ ব্যবহার করে দুটি টেবিলকে সংযুক্ত করেছি
এবং সংযুক্ত করার জন্য bookid column ব্যবহার করেছি এটি বোঝাতে লেখা হয়েছে:
এবার এই প্রশ্নটি চালানো যাক
এবং আমরা বই এবং বই ফেরত দেবার তারিখএর একটি তালিকা দেখতে পাচ্ছি এবং checkedin কলামthe লক্ষ্য করুন এটি false রয়েছে
এবার লক্ষ্য করুন আমরা ফলাফলwe শুধুমাত্র memberid দেখতে পাচ্ছি এটা খুব একটা সুবিধাজনক নয় তাই not
তাহলে কিভাবে আমরা members table সদস্যদের names দেখাতে
খুব সহজ আমাদের প্রশ্নের সাথে members table সংযুক্ত করব লিখুন :
select b title i issuedate i memberid m name
join booksissued i on b bookid = i bookid
where checkedin = false
members table সাথে দ্বিতীয় সংযোগটি লক্ষ্য করুন এক্ষেত্রে যোগ দেওয়ার জন্য memberid column ব্যবহার করা হয়েছে
এবার প্রশ্নটি চালানো যাক
এখানে সদস্যদের names এবং পাশে তাদেরকে দেওয়া বইগুলি দেখা যাচ্ছে
এরপরে aggregates বা সমষ্টি এবং grouping বা দলবদ্ধকরণ নিয়ে আলোচনা করা যাক
কিভাবে আমরা library সকল সদস্যদের সংখ্যা গণনা করতে পারি
এক্ষেত্রে প্রশ্নটি হবে :
select count * as total members
এখানে count শব্দটি লক্ষ্য করুন
এটিকে একটি সমষ্টিগত ফাংশন বলা হয় কারণ এটি অনেকগুলি records মূল্যায়নের করে শুধু একটা মান ফেরত দেয়
এছাড়াও আমরা একটি ছদ্মনাম total members যোগ করেছি
এখন এই প্রশ্নটি চালানো যাক
তাহলে এখানে base ৪ the সদস্য records মূল্যায়ন করেছে এবং ফলাফলে সংখ্যা 4 দেখাচ্ছে যেটি হলো সদস্যদের মোট সংখ্যা
সমষ্টিগত ফাংশনএর কিছু উদাহরণ sum max এবং min
এখন তথ্য দলবদ্ধ করার বিষয়ে জানা যাক
কিভাবে আমরা প্রতিটি প্রকাশক দ্বারা প্রকাশিত বইএর গণনা করতে পারি
এক্ষেত্রে প্রশ্নটি হবে :
select publisher count * as number of books from books
এখানে নতুন group by বাক্যাংশটি লক্ষ্য করুন
তাহলে আমরা প্রকাশক এবং বইএর সংখ্যা নির্বাচন করেছি প্রতিটি প্রকাশক দ্বারা প্রকাশিত বইগুলি একদলে রাখতে group by বাক্যাংশ ব্যবহার করছি
এখন এই প্রশ্নটি চালানো যাক
দেখুন প্রকাশকদের names এবং তার পাশে সেই প্রকাশক দ্বারা প্রকাশিত বইএর সংখ্যা
এরপর sqlএ ফাংশন এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক
ফাংশন হলো একটি বিবৃতি যা একটি মান ফেরত দেয়
উদাহরণস্বরূপ current _ date আজকের তারিখ দেয়
তাহলে সেই সমস্ত বইএর শিরোনামের তালিকা তৈরী করা যাক যেগুলি সদস্যরা ফেরত দেয়নি
তাহলে প্রশ্নটি হবে :
select b title i issuedate i returndate
from books b join booksissued i on b bookid = i bookid
where checkedin = false and returndate <current _ date
এখানে current _ date ফাংশনএর ব্যবহার লক্ষ্য করুন
এখানে তাহলে আমরা সেই বইগুলি date চাইছি যেগুলির ফেরত দেবার তারিখ আজকের তারিখের আগে ছিল
এই প্রশ্নটি চালানো যাক
এই বইগুলি এখনো ফেরত দেওয়া বাকি আছে
hsqldb –এর সব ফাংশনগুলির তালিকার জন্য:
ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নির্দেশাবলী আপনি এই website থেকে পেয়ে যাবেন
এখন একটি অনুশীলনী রয়েছে :
নিম্নলিখিত বিষয়ের ওপর এসকিউএল প্রশ্নও লিখুন এবং পরীক্ষা করে দেখুন :
1 গ্রন্থাগারে সব বইয়ের সংখ্যা গণনা করুন
2 প্রতিটি লেখক দ্বারা লিখিত বই এর একটি গণনা করুন
3 সেইসব সদস্যদের names এবং তাদের phone নম্বরের একটি তালিকা প্রস্তুত করুন যাদের আজ বই ফেরত দেওয়া প্রয়োজন
4 এই প্রশ্নটি কী করে তা ব্যখ্যা করুন
from books
এখানেই libreoffice baseএ এসকিউএল প্রশ্নের এই বিশদ tutorial সমাপ্ত হলো
সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে:
এসকিউএল viewতে প্রশ্ন লেখা
order by বাক্যাংশ ব্যবহার করা
joins ব্যবহার
aggregate ফাংশন ব্যবহার
group by বাক্যাংশ ব্যবহার
sqlএর নিজস্ব ফাংশান ব্যবহার